পরে একটা বাস আসলো সেটাতে আমি উঠে পড়লাম।

ঘুরে ঘুরে-এ গটা ঝাড়গ্রাম টা দেখলাম। ঝাড়গ্রাম দেখে আমার খুব ভালো লাগলো।

দেখতে খুব সুন্দর লাগলো আমি এই দোকানদারকে কাছে যেয়ে ওই টাকে আমি নিয়ে এলাম। ঘরে সাজিয়ে রাখার জন্য।

বললাম খুব ভালো লেগেছে দ্বিতীয়বার ওই খাবারটা খাব বলে আমরা খুবই ইচ্ছুক।